এখানে একটি সুন্দর চার্চ দেখতে দেখানো হয়েছে চার্চ -এর ভিতরটা পিছনে কিছু ফুল দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছে। এবং ডান সাইড -এ একটি দরজা আছে সেটি দেখতে পাওয়া যাচ্ছে।

যে দুটি জানলা খোলা রয়েছে এবং সেটি একটি জানলা যে জানলাটিও সে জানলাটিও খোলা রয়েছে টোটালি এই রুম -এ তিনটি জানলা রয়েছে জানলা গুলি খোলা আছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং ছবিটিকে এডিট করেছে সেটিও সম্পূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে ।

টি.ভির মধ্যে হয়তো এটি কোন গান ফান চালানো হয়েছে টি.ভির মধ্যে দিয়ে | এবং একটি লোক বসে আছে এখানে সেটিও দেখতে পাওয়া যাচ্ছে।

চকলেটস -স ও ইত্যাদি বিভিন্ন রকম জিনিস লেখা রয়েছে কিছু বিস্কিট ও আছে এবং এখানে লাইট এর ডিজাইন গুলো খুব সুন্দর করার ফলস সিলিং টাও খুব সুন্--